একটা পা আর মনে করেন তার এক

তো খুব নির্মম ভাবে আরকি accident টা হয়েছে তাই না ভাইয়া একদম সামনাসামনি এই এটা তো ভাই news আসছে, আপনার প্রথম আলো ছাড়ছে, NGV channel twenty four, সব কটা news channel এ এটা ছাড়ছে। দেখেন নি আপনি হ্যাঁ হ্যাঁ আমি সেটা আরকি দেখলাম, এই কারনেই তো আপনাকে বললাম যে আসলে news টা কেমন মানে অনেক কেমন accidental আপনি একটু খুলে যদি বলেন এই কারণে আরকি আপনাকে জানালাম আর কোনো দূর্ঘটনা ঘটেছে local এর মানে local news এর যেগুলা মনে করেন যেগুলা এখনো news pepper আসেনি ধরেন আমাদের এদিকে গ্রামে বাস করিতো আমাদের এদিকে মানে কেমন ছোট খাটো local মানে দূর্ঘটনা প্রায় ঘটেই থাকে তো সেরকম একটা দূর্ঘটনার কথা বলি আহ যে আমাদের গ্রামে ধরেন মানে একটা বাচ্চা আর কি মানে নদীর পশে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে তো সেখানে কিছু বাচ্ছারা আর কি মানে আপনার নদীতে সাঁতার কাটার জন্য বা গোসল করার জন্য গিয়েছে তো এমন সময় মানে খুবই ছোট একটি বাচ্চা মানে তার বড়ভাই ও যদি থাকে এবং সে ও মানে বড়ভাই ও ছোটভাইটা তার মানে পিছুপিছু চলে আসছে তো বড়ভাই আর কি নদীতে নেমে গেছে তো ছোটভাই ও মানে বড়ভাইকে দেখে দেখে মানে সে নদীতে নেমে গেছে আর কি নেমে যাওয়ার পরেই মানে সে একদম আর কি ভুলে মনে করেন যে নদীরগর্ভে বিলীন হয়ে গেছে মানে ডুবে গেছে সে মারা গেছে তারপর সবাই খোঁজাখুজি করলো এখনতো আর পাবে না তাইনা যেহেতু সে মারা গেছে তো এই news টা দুইদিন পর জানতে পারলাম যে মানে

এইটা আরকি কেন news paper আরকি ছাপা হয়নি হ্যা হ্যা এইগুলার জন্য ভাই আপনাকে সাবধান থাকতে হবে যে এরকম কোনো সমস্যা না হয়

পরিবারকেতো অবশ্যই সাবধানে রাখতে হবে যাতে এগুলাতে তারা আবার safe থাকতে পারে যেগুলো অনেক দূর্ঘটনা ছোটোখাটো ভাবে অনেক বড়ো দূর্ঘটনা আনতে পারে এদিক থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে ঠিকাছে ভাইয়া তো ভালো থাকবেন এবং আমাদের এদিকে free সময় বেড়াতে আসিয়েন ঠিকাছে ভাইয়া হ্যা অবশ্যই ভাই কেন আসবো না অবশ্যই যাবো আপনিও ভালো থাকেন আর নিজের দিকে খেয়াল রাখবেন আর যেকনো দূর্ঘটনা হলে ফেইসবুকে অবশ্যই জানাবেন কারন এখন ওটা একটা local news এর ভালো মাধ্যম okay ঠিকাছে ভাইয়া

হ্যাঁ নমস্কার নমস্কার ভালো আছো? হ্যাঁ অনেকদিন পরে কথা হলো।

অবশ্যই অবশ্যই আচ্ছা আহ এখন তো আহ আমাদের যে কাজের system সেটা maximum work from home হয়ে গেছে তাই তো? মানে office এ গিয়ে আগে কার দিনের মতো ঠিক time এ office এ পৌঁছানো কাজ করা সেই জিনিসটা আর আগে কার মতন নেই তাই না? হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়িতে বাড়িতে এই কাজ করাটা কি একটু disturbance হয় না? মানে আমরা office এ যতটা মনোযোগ দিয়ে কাজ করতে পারি বা office এ সব employee রা এক সাথে থাকে তো এখানে তো বাড়িতে যে যার নিজের বাড়িতে নিজেই laptop নিজের computer এর কাজ করে তো ওই ক্ষেত্রে আমরা মানে colleague দের সাথে এক সাথে time কাটানোটা খুব miss করি একদম একদম একদম একদম হম একদম হম হম একদম ঠিক

ওটাই continue হবে আর কি মনে হয় work from home টাই নাকি?

আচ্ছা বলছি যে এই office এর আহ একটা জিনিস আহ তোমার মনে হয় না যে office এ যখন আমরা যেতাম আহ কাজ করতাম সমস্ত setup টা আমরা office এ ready পেতাম এবার বাড়িতে তো আমাদের নিজেদের সেই setup টা করতে হচ্ছে। মানে ধরো আমার internet connection দরকার তো আমাকে নিতে হচ্ছে। সেই তার recharge একটা আলাদা খরচা বা হয় তো আমার laptop computer সবকিছু, সবকিছু আমার নিজেস্য equipment used করতে হচ্ছে।

আচ্ছা আচ্ছা একদম একদম মানে এটা অনেককেই নিতে হতে পারে হয় তো মানে আহ office থেকে কিছুটা facility তো দেওয়া হয় কিন্তু আহ ধরো আমার immediate একটা paint দরকার তো সে ক্ষেত্রে printer টা তো office থেকে কিনে দেবে না।

scan করে পাঠাতে হয় হ্যাঁ মানে সবটাই আহ online মারপথ হয়ে যাচ্ছে। সবটাই virtually হয়ে গেছে আর কি। এখন আহ বর্তমানে যা financial condition আহ এখানকার বা আমাদের মানুষের মধ্যে তাতে কি সবার আহ

ওটার সাথে comparison হয় না।

হ্যাঁ না না একদমই ঠিক বলেছো। এবার ওদের mark এর সাথে আমাদের mark যদি comparison করা হয় সেটা আকাশ পাতাল তফাৎ হবে।

Nine nine ten এর টা ten এ পড়া শোনাটা অনেক সহজ হয়ে গেছে। যার জন্য mark তোলাটাও অনেক easy হয়ে গেছে।

একটুখানি মানে ইয়ে করে

হম একদম একদম একদম অবশ্যই ঠিক কথা একদম আচ্ছা আমরা তো এরকম আহ বিভিন্ন আহ আমরা অনেকেই অনেক profession এ আছি তো সেখান থেকে কাজ করে আহ একটা অভিজ্ঞতা পেয়েছি সেখানে নতুন জায়গায় যখন আমরা নতুন company তে join করছি সেটা একটা plus point থাকছেই। তো তাতে কি fresher

হ্যাঁ দুটোকেই মাথায় রাখতে হয়। একদমই ঠিকই আর আমাদের এখান থেকে মানে আহ আমরা যেখানে বাস করি সেখান থেকে অনেক ছেলে মেয়ে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে। বা অনেকে বলছে আমরা এখানে কাজ করবো না বাইরে গিয়ে better মানে opportunities পাবো better ইয়ে পাবো।

আমাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এবার আহ আমাদের time ও লাগছে এবার অনেকে কি করছে কাজের চাপ সহ্য না করতে পেরে ছেড়ে দিচ্ছে। অনেকে বিভিন্ন ভাবে depressed হয়ে পড়ছে। এ ধরণের problem গুলো আমাদের office এ হচ্ছে। ইদানিং

একদম একদম একদমই ঠিক কথা আর এখানে যে আমরা এই যে work from home করছি এটা একটা সুবিধা আমার যেটা মনে হয় হচ্ছে যে আমরা যেখানেই থাকি না কেন আমরা দেশ বিদেশ যে কোনো Company র যে কোনো জায়গার job আমরা করতে পারছি। suppose আমি এখানে আহ এই যে এই state এ থাকি সেই state এরই job করতে হবে তার কোনো মানে নেই। আমি বাইরের state এর যে কোনো state এর যে কোনো country র job আমি ঘরে বসে করে দিচ্ছি এবং এখান থেকে টাকা পেয়ে যাচ্ছে এটা একটা plus point হয়েছে work from home চালু হওয়ার পর থেকে।

হ্যাঁ এখন তো documentation application সব কিছুই online হয়ে গেছে fees ও online এ জমা দিতে হয়। যদি কিছু দেওয়ার থাকে আর কি তারপরে interview google meet এই সবের সব কিছুতেই হয়।

একদমই না work from home এ আর একটা সুবিধা হয়েছে যে আমরা office এ থাকি চাই না থাকি বাড়িতে থাকি আমরা যে কোনো নিজেদের সুবিধা মতো time এ আহ pending কাজ গুলো শেষ করে দিতে পারবো at list রাত জেগে হোক শেষ করে দিতে পারবো। কিন্তু office এর মধ্যে থাকলে সেটা তো হওয়া সম্ভব নয়। আমাকে ওই রাত জেগে যদি আমাকে শেষ করতে হয় বা over time করতে হয় সেটা office এ বসেই করতে হবে। আমি বাড়ি এসে সেটা করতে পারবো না সেটা একটা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম হম আচ্ছা এ ক্ষেত্রে কি কোনো disturbance মানে বাড়িতে বাচ্চা থাকলে বা এই ধরণের বেশি লোকজন যাদের বাড়িতে থাকে মানে তোমার বাড়িতে কি এই ধরণের কিছু face করেছো?

হ্যাঁ হ্যাঁ একদম একদম ওটাই কাজের কাজের pressure ও জমে যায় মানে pending কাজ গুলো অনেক জমে যায়।

Noise আসছে হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হতেই পারে। হ্যাঁ হ্যাঁ তো সেটা ওরাও compromise করে নেয়। একদম হম হ্যাঁ হ্যাঁ Internet internet বন্ধ ছিল একদম ঠিক। একদম এছাড়া work from home করাতে company র ও বেশ সুবিধা হয়েছে। এই যে এত বড়ো office টা maintain করতে হচ্ছে না office এর electric bill এ ক্ষেত্রে তারা কি করেছে মানে বিভিন্ন staff দের salary ও কিছুটা Improve করে দিয়েছে এ বাড়িতে কিন্তু office এর যে এতটা maintenance বাঁচছে তার থেকে staff কে একটু বেশি salary দিই। timing টা বাড়িয়ে দিয়েছে office এ Office থাকলে হয় তো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা থাকতে হতো বাড়িতে তুমি সেখানে আট ঘন্টা ন ঘন্টা করো। তোমারই তো বাড়ি বাড়িতেই তো থেকে করবে করতে পারো দু ঘন্টা বেশি কি অসুবিধা এটা অনেক company তে করে থাকে আমার মনে হয়।

না একদম একদম

হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ প্রত্যেকেরই তো নিজেস্য private time আছে, কিছু family time আছে। খাওয়া দাওয়া rest নেওয়া এগুলো প্রত্যেকের life এই আছে। তা আমার মনে হয় কিছুটা মানে আগে যদি জানায় বা কিছুটা time আগে যদি inform করে এই সব হঠাৎ emergency meeting এর ব্যাপারে তাহলে খুব ভালো হয়। হম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই office এর যে কোনো time এ মানে call আসতেই পারে। হ্যাঁ reporting করার জন্য active থাকতে হয়।

একদম একদম আমরা যদি senior হয়ে থাকি তাহলে আমাদের আরো বেশি active থাকতে হয়। একদমই তাই কিন্তু আহ এখন যা পরিস্থিতি আমার মনে হয় family তে আহ মানে মোটামুটি সবাই একটা ছোটখাটো কিছু যদি job করে তবেই family টা properly চলবে। আহ financial condition এর ক্ষেত্রে বললাম।

হম হম একদম

হ্যাঁ একদম একদম।

হম হম হম

হ্যাঁ হ্যাঁ মানুষের আহ profession দিকটা ওই দিকেই choose করা উচিত যে দিকে তার দক্ষতা আছে। এবং তার শোক আছে।

একদম একদম কিন্তু যারা jobless হয়েছে তাদের সব থেকে problem তাদের হয়েছে মানে তাদের earning টা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবার তাদের হয় নতুন job ইয়ে করা খোঁজা বা তাদের পক্ষে তো আর সম্ভব নয় এই সময় আর নতুন কোনো কাজ শিখে সেটা নিয়ে business start করা তারা একটা এতদিন ধরে job করে আসছে তাকে অবশ্যই নতুন কাজ মানে খুঁজে আবার settle হওয়া সব থেকে কঠিন সময়টা তাদের মধ্যে দিয়েই গেছে আমার মনে হয় অবশ্যই তাই কিন্তু এখনই আমার মনে হয় যে নতুন করে কোনো job যদি আমরা ছেড়ে দিই। মানে অন্য job পাওয়ার জন্য তা আমার মনে হয় সেইটা এখনই ছাড়াটা ঠিক না কারণ সেটা যদি এখনই ছেড়ে দিই নতুন job এর এই মুহূর্তে joining এর মানে chances টা খুব কম।

একদম খুব ভালো লাগলো। Okay okay thank you খুব ভালো লাগলো কথা বলে thank you জুবাল সহ আজকে একটা অনলাইন প্রতিকা পড়লাম সেই দেখাচ্ছে রোদে দেখা মোলে দিনে তাপ মাথা হতো দিনে কিছু বেঁধেছে দিন আর রাত তপমান বেবধাণ বোধে সাইট তৃব্রতা একটু কমে গেছে তো তার পর আপনার হচ্ছে ঘন কুয়াসা রোদ্র উষ্ণ গত সম্ভার শীত পরিশিথি উন্নত দিকে গেছে বলে আমাদের বাংলাদেশ আবহাওয়ার অভিযোক্ত এবং এই সবতাঃ শেষে হালকা বৃষ্টি হতে পাৰে বলে জানিয়েছেন আপনা কাছে কি মনে হয়ে তো আসলে আবহাওয়া আরও একটু আনুকেলে আবহাওয়া আরও অনুকূল থাকতো যদি বসি উত্তর তা পৃথিবী তে বিৰত্ন করতো তাই না তো আপনার green house যেমন আমি বলতে পারি যে green house ঘনত্ব বিধি সাথে সাথে আপনার বিশ্ববিস্টি আবহাওয়া পাচরণ করতে চে শুধু তাই না তুমি সাহসী দশক দিকে খেয়াল রাখেন তাই দেখতে পারবেন যে তাপ মাত্রা বেঁধে হয় চলছে আর মনে হয়ে আমার বন নিদন বা গাছ নিদন এইটা কারণ হতে পারে এটা আসলে একটা প্রধান কারণ কারণ এই গাছ নিধনে কারণে সব জায়গা problem হচ্ছেই আসলে আমার মনে হচ্ছেই আগামী বেশ কিছু দিনে তাপ মাত্রা আরও বেশি বাধবে এবং বসি বিষ্যকার প্রধান একটা ফলাফল হচ্ছেই যে আপনার সমুন্দ্র পৃষ্টে যেমন হিমবাহ হিমবাহ কিন্তু গোলে যাচ্ছেই তার পর হচ্ছেই আপনার সমুদ্র পানি বিস্তা বেড়ে যাচ্ছে হেঁ ইটা কারণ যেটা নিচোন অঞ্চল পৃথিবী যেটা নিচোন অঞ্চল আছে ও গুলু কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছেই তো আপনি যদি ভূগোল সম্পর্কে একটু ধারণা রাখে তালে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশ একটা নিচ অঞ্চল বাংলাদেশ ও প্লাবিত হলো সম্ভাবনা থেকে যায় তো বেসায়িক উস্সনটা তা দিকে কিন্তু আমরা দেয় আবার হয়েছে আমরা বিপত্তি ডেকে আনছি আর এ আসলে এ তো গেলো বন নিধনে কথা কিন্তু এখন যে বর্তমানে ঠান্ডা চলতে চে গত রূপ বাড়ে প্রচন্ড ঠান্ডা পর ছিল দেশে সকালে এই সময়ে তা তে সকাল ঢাকা সর্পূণ তাপমান ছিল মনে হয়ে বড় দস্যলোভ তিন ডিগ্রী সেলসিয়াস যা আগে দিন শনিবারে ছিল এগারো দস্যলোভ পাঁচ ডিগ্রী সেলসিয়াস এই কি আপনার ঠান্ডা তা চলতেছি আসছে আবার আপনার যদি অন্য জলে কথা বলেন তা হলে আপনি বলতে পারেন দে টাংগায়ে তার পরে হয়েছে ফরিদপুর তার পর কি জায়গা নাম মানিকগঞ্জ মানুষ জয়েশন ঠাকুর জোর সোর্ তার পরে চুয়াডাঙ্গা সাক্ষিরা এবং কুষ্টে জীবন রাখা হয়ে আর রওনক বিভাগ হেন্ রওনক ভেবাগ উপর দিয়ে মিরিদুল থেকে মাঝি ড্রোন আপনার হয়ে যেতেছে তো এই কিছু একলাগা হতে ছোট পর তা কিছু তা কমতে পারে বলে জানেন অভহাব বিদ্বান মোতে ফলক তার পর তিনি আরও কোনো সাদা দেশে রাত গিরি তাপমান এবং তাপমান সামন কিছু তা বাঁধতে পারে তার পরে হচ্ছেই আগামী দু এক দিন মদদে রাতে তাপমানে সুরকম কমতে পারে আবার আপনি আগামী তিন দিনের কথা পরে কথা বলা তা হলে বলা যায় যে আপিনার কিছু তা হলো হালকা বৃষ্টি বা

আর আচ্ছা আপনার কি মতামতে আমাদের অঞ্চলে দক্ষিণ অঞ্চলে এবং উত্তর অঞ্চলে যে তাপমাত্রা আছে যেমন আমরা দেখি যে ঢাকায় আমাদের তাপমাত্রা তা একটু কম

আর সেই খানে যেখানে কলকরখানা বেশি থাকবে সেই খানে কালো ধুয়া বা বিভন্ন ধরণে বিষক্ত পদার্থ হেঁ বিষক্ত পদার্থ কিন্তু বাতাসে থাকে তো এই সকল পর যখন এই সাথে বাতাসে সাথে মিশে তো বাতাস তো দূষিত হয়ে এবং ঐই নির্দিষ্ট আবহাওয়া তা ভিন্ন ভাবে আচরণ করে তো যা ক্রোন প্রকৃতি নিয়মে সিট্ তা আপনি বুঝতে পারবেন জেমন আপনি দক্ষিণ অঞ্চলে কথা বললেন তো সেখানে আসলে প্রকৃতি প্রাকৃতিক বিষয়ে গুলু বেশি ওখানে বেশি একটা কলকরখানা নেই কলকরখানা কিন্তু ঢাকা তুলনা তো না ঢাকা তুলনা অনেক কম তো সেই বেলা কার আপনা ইন্ডাস্ট্রি গুলু কম থাকা কারণে প্রকৃতি নিয়োবেশ প্রকৃতি তা যে আচরণ সেটা করতে পারে এই কারণ আসলে মূলত শীত তাপ বেশি

ওটা কারণে কিন্তু আমাদের অক্সিজেনে অভাব হচ্ছেই এবং এক সময়ে কলকারখানা থেকে ধুয়া তা বের হয়ে সেটা কার্বনডাইঅক্সসিড পরিমাণ তা কিছু তা হলে বাধ্য এবং এক সংঘে পরিবেশে তা ভাসঙ্গ তা কিন্তু কমে যাই তাই না আসলে আর একটা কারণ হতে পারে কি আমাদের উত্তর অঞ্চলে খুব কাছ কাছি হিমালয় পর্বত বা হিমালয় পাহাড় গুলু আছে নেপালের বোরো সঞ্চলে জীপ্ ওমছুল গুলু আর কি

যেমন সমুদ্রাপিস্টরা কারণ যেমন গাছ পাল্লা থাকলে কি হয়ে বাতাসে শক্তি তা বাতাসে প্রভাও তা কম হয়ে যার কারণে আপনার এই কারণ তা হয়ে তার পরে আপনি যে খেয়াল করে যে বেশ্বিক উসোণটো কারণে কিন্তু আবহাওয়া প্রবর্তিত হচ্ছেই কিন্তু এই উপরে জল বেআরে বিশাল ভাবে পরিবর্তন হয়ে হেঁ আসলে আমাদের আর ছাড়া আসলে এই জলবায়ু পরিবর্তন তার পর আমাদের যে আবহাওয়া যেই পরিবর্তন ওর জন্য আসলে আমরা দায় আমরা দিন দিন

যেমন ধরনে আপনা কাছে চিপ্সে প্যাকেট আছে আপনি সেটা করলেন কি চিপসের প্যাকেট রাস্তা পাশে ফেলে দিলেন এটা কিন্তু পরিবেশে সাথে সামজেস পায়ে না আটা আপনার প্রত্যেক বা করল বেশ প্রকৃতি কে কিন্তু ধবংস করে এবং আমরা যদি প্রকৃতি কে কিছু দিতে পারি না তখন প্রকৃতি কিন্তু আমাদের কে দিবে না তার পরে হলো আমরা কলকরখানা একটু দূরে